দোকানটির বিতরে ফ্যান ফ্রিজ আরও অনেককিছু রাখা আসে

এখানে একটি মেয়ে বসে আছে।

বিল্ডিংটির সামোনে একটি বড়ো মাট আসে ।

পাশে একটি রঙ্গের ডিবা রাখা আছে।

দোকানটির ভিতরে বিস্কুট ছাড়া আরও অনেক কিছু রাখা আছে।

মাঠে একটি খেলনা আসে খেলনাটিতে চারজন সোট বাচ্চা খেলছে